যে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |

যেটা আগে ইউনাইটেড ব্যাঙ্ক ছিল এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়েছে।

এবং রংটা দেখতে আছে এটা স্ক্রিন কালার ।

তার জন্য অনেকের শরীরে নানা রকম রোগ থাকে।

এখানে আমি এক দুই তিন চারটে--

বাস টার রঙ হচ্ছে সবুজ--

আর এখানে পাঁচ-ছয়টা মানুষ আমি দেখি।

একটা সেলুন দেখতে পাচ্ছি। সেলুন -টা দেখতে পাচ্ছি ফুল ঠুল দিয়ে সাজানো মনে হয় নতুন মানে--

আর সামনে এ.টি.এম. বলে লেখা আছে এখানে লেখা আছে ভারতীয় ডাক।

এবং এইদিকে ডানদিকে একটা লোককে দেখতে পাচ্ছি সে লাল কালার জামা পরে আছে |

যার ওপরে একটা ক্রস চিন্হ আছে। মাঝখানে একটা--

এখানে আমি আহ আর একটা রাস্তা দেখতে পাচ্ছি যেটা দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে হয়তো এবং কাদা এখানে জমে রয়েছে সামনে গাছ দেখতে পাচ্ছি একটা পোস্টার দেখতে পাচ্ছি এবং সামনে আর একটা বড় মত বাড়ি রয়েছে।

উম তারপরে দেখতে পাচ্ছি এই দোকান ঘরের ওপরে দেখতে পাচ্ছি নীল কালার -এর বর্ডার দেওয়া রয়েছে একটা বাইক ।

এটা আমি একটা ক্লাস রুম দেখতে পাচ্ছি ।যেখানে হচ্ছে টিচার ক্লাস নিচ্ছে টিচার সবাই এর পড়া ফলো করছে এবং অনেক স্টুডেন্ট বসে আছে। কেউ তাকিয়ে আছে অ্যা ভালো ফটো টতো তুলছে তাকিয়ে আছে সামনে একটা ছেলে বসে আছে তার সামনে পেন্সিল বক্স আছে একটা লাল কালার ব্যাগ আছে সে ছবি আঁকছে।